কিন্ডারগার্ডেন স্কু-উ-ল এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করছে।

এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে।

এর নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান।

একটা পাখি উড়ে উড়ে বসছে।

এটি পুরো ফাঁকাএকটা মানুষ বসে আছে টুলের উপর এখানে অনেক জুতো রাখা আছে।

এটি একটি জিম এখানে জিম এর মেশিন রাখা আছে জিম করার জন্য।

এটি একটি পেট্রোল পাম্প এখানে একটি বাইক দাঁড়িয়ে আছে।

একটি পোস্ট দেখা যাচ্ছে অনেক গাছপালা এখানে ধাক্কা লাগছে।

এটি একটি শপিং মল এখানে সপার --

একটা ভেতরে দোকানদার আছে। বাইরে একজন খদ্দের দাঁড়িয়ে আছে কিছু বই কিনছে।

নীল আর সাদা রং করা ।